ok আচ্ছা ঠিক আছে উম আমি এবারে বলবো আমরা এই পুরি বেড়াতে গিয়েছিলাম পুরি ভ্রমণের যে অভিজ্ঞতা বা বেড়ানো বেড়িয়ে আমাদের কি মনে হয়েছে তার সমন্ধে বলবো তো আমরা পুরি বেড়াতে গিয়েছিলাম মোট সাত জন মিলে আমার শশুর শশুরমশাই শাশুড়িমা আমার মা আমার ভাই আমি আমার স্বামী আর আমার ছেলে। আমরা এই সাত জন মিলে পুরি বেড়াতে গিয়েছিলাম তো আমার মা কোনোদিন ঘর থেকে কোথাও বের হয়নে কোনদিন কোথাও যেতে পারেনে তো সংসারের চাপেতেই যেতে পারেনে বা মা বাইরে বেরুলেই মা এর শরীর খারাপ হয়ে যায় গাড়িতে চাপলেই বমি করেন বমি করে তার জন্যই মা ভয়ে কোথাও বের হতনা। তো আমার মা আমার কাছে বলে যে আমার তো সবাই যাচ্ছি বেড়াতে তো উম আমারো যেতে ইচ্ছা করছে তো তোরা গেলে তোদের সাথে যাবো দিয়ে সেই থেকেই আমারও ইচ্ছা ছিল যে বেড়াতে গেলে তাহলে মাকে নিয়ে যাব সেই থেকে শাশুড়িমাও বলেছিলো যে তোমাদের সাথে যাব সে জন্যই আমরা। উহ এটা করি যে আমরা বেড়াতে গেলে তো সবাই মিলে একসঙ্গে যাবো। তো পুরি যেতে উম উম পুরি যাওয়ার যে গেলাম এটা মায়ের মা এমনই গাড়িতে চাপলেই যে বমি করে। তো সেই যে অভিজ্ঞতা সামান্য ট্রেনে যাচ্ছে ট্রেনে যেতে যেতেও মা এর শরীর খারাপ হয়ে যাচ্ছে বা মা বমি করছে এইরকম আর কি তো যাই হোক যে ট্রেনেতে চেপে যখন পুরি পৌছালাম সেখানে যেয়ে তো খুবই সুন্দর লাগলো সুন্দর অভিজ্ঞতা সুমুদ্রে যে ধারে যে বসা সুমুদ্রর যে ঢেউ সেটা কার না ভালো লাগে সেরকমই সবাই কারেরই ভালো লেগেছে এই সবাইকে নিয়ে যেয়ে খুবই খুশি করতে পেরেছি সবাই একসঙ্গে মিলে সুমুদ্রের ধারের যে হাওয়া সেটা তো বলে বোঝানো যাবেনা। সেটা যে একটা আলাদা একটা অনুভূতি সবাই খুব আনন্দ করেছে। হিন্দু ঠাকুরদর্শন পুরীর যে জগন্নাথ দেবের যে মন্দির সেটার যে কি অবস্থা। সত্যি আমরা ভেবে পাইনা যে এরকম ভাবে কেনো করে মানুষ যে ঠাকুরকে যে দর্শন করবে সেটা কেন একটু ভালো করে দেখতে দেইনা তো আমাদের এটা খুবই খারাপ লাগে। যে

আলাদা করে নিয়ে যেয়ে ঠাকুর দেখিয়ে দিচ্ছে ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছে অথচ সাধারণ মানুষ যে দাঁড়িয়ে আছে ওদের তো কোনো তো time নেই সম্পূর্ণ সময় নেই একদিন বলছে তো ছটাতে মন্দির খুলবে তো সেদিন যদি আহ ছটার আগে যাওয়া হয় দেখছি যে মন্দির বন্ধ করে দিচ্ছে। ছটা থেকে সাত সাতটা এক ঘন্টা ধরে মানুষ সেই দাঁড়িয়ে আছে আর পরপর পরপর পরপর ভিড়তো বেড়েই যাচ্ছে ভিড় বেড়েই যাচ্ছে এটাতো খুবই আমার খুব খারাপ লেগেছে যেকোনো সময়ের কোনো ঠিক নেই তো উম মন্দির বন্ধ করে দিচ্ছে তো দাঁড়িয়ে আছে ভিড় হয়ে যাচ্ছে মন্দিরটা খুলেদি সেরকমও কোনো ব্যবস্থা নেই। তো এতো বাজে অবস্থা তো বয়স্ক মানুষরা যে ঠাকুর দর্শন করবে সেটা দেখতে গিয়েও তাদের একটা উম এতটাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে পিছনে তাদেরকে সেরকম শক্ত মানুষ যুদি না যদি ধরে নিয়ে যাই তো তারা পড়ে যাবে বা পড়ে গেলে তাদের আর ওঠার ক্ষমতা নাই তারা উম একবারই উম মানুষের পদপিষ্ট তে তারা মারাযাবে তারা উঠতেই পারবেনা। যে সিচু situation টা আমার মা বা শাশুড়ি মায়ের মধ্যেই রয়েছে তো আমরা তাদেরকে ধরে যদি না নিয়ে যাই ভালো করে তো এমন অবস্থা হচ্ছে যে তারা পড়ে যাবে, তো আমরা ভয়ে ভয়েই যে কিভাবে নিয়ে যাচ্ছি ঠাকুর দেখানোর জন্য সেটা আমরাই জানি আর এতো ভিড় মানুষের এতো ভিড়

এতো এতো যাচ্ছেতাই নিয়ম উম এর ঘন্টার পর ঘন্টা মন্দির কে বন্ধ করে রেখে দিচ্ছে আর এদিকে ভীড় বেড়ে যাচ্ছে যখনি মন্দির বন্ধ করে দিচ্ছে তখন ভিড় তো বাড়বেই মন্দিরে তো উম খোলা টাইম তো সকাল বেলাটাই শুধু উম সকাল বেলাতে যে খুলছে সেটা খুলার পরিই আবার বন্ধ করে দিচ্ছে কিছুক্ষন পর এ নিয়ম টা যে কেনো করেছে সেটাতো আমরা বুঝতে পারছিনা। তো মন্দির বন্ধ না করলে মন্দির যদি খুলে রেখে দেয় তাহলে তো মানুষের এত ভিড় হয়না মানুষ তো আরামে আরামে ঠাকুর দর্শন করতে পারে বিশেষ করে সবাইতো যায় পুরীতে সবাই যায় যে সমুদ্র ও দেখে বা তার সঙ্গে দেখে যে ঠাকুর দর্শন জগন্নাথ দেবকে দেখার জন্যই যাই তো মানুষ যেয়ে যদি একটু উহ ঈশ্বর কে যদি ভালোকরে দর্শন না করতে পারে তার তো যেয়ে ওখানে কোনো লাভ নেইনা তার তো মনের আক্ষেপ টা থেকেই যাবে যে আমি ঠাকুর দেখতে পেলাম না ভালো করে ঠাকুর দেখতে পেলাম না কিন্তু কেনো করলো এটাতো আমি বুঝতে পারলানা এরকম কেন করে তো আমরা আমরা দুদিন গেছি দুদিনেরই অবস্থা খুবই খারাপ একদিন তো সকাল বেলায় বলল যে আটটা থেকে খুলে তার আগে যেও যেয়ে আটটা থেকে মুন্দির বন্ধ করে দিয়েছে মন্দির বন্ধ করে খুলেছে সাড়ে নয়টার সময় সাড়ে নয়টার মধ্যে পরপর পরপর কত টা মানে ভিড় হয়েছে ভিড়ে তো সেই এক অবস্থা সেই টাইমে তো আবার ঠাকুর কে কাছথেকে দেখতেই দিচ্ছেনা দূর মানে অনেক দূর কোনো রোকমে মানুষ অতো ভীড়ঠেলে যেয়ে কোনো রকমে হয়তো একটুখানি দেখতে পেয়েছি কি দেখতে পাইনি। সেরকম ভাবে বার করে দিচ্ছে। এটা তো ঠিক নয় আর তার পরের দিনও situation অবস্থা খুবই খারাপ সেই একই অবস্থা যে ছটার আগে যেও বললো যে ছটা থেকে মন্দির খুলবে তো ছটার আগে যেও সেই এক অবস্থা হয়ে গেলো। ছটা থেকে সাতটা একভাবে দাঁড়িয়ে থেকে থেকে দাঁড়িয়ে থেকে থেকে এত ভিড় জমে গেলো যে সেখানে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেলো ঠাকুর দেখা সেখানেও তাই একভাবে মন্দির পযন্ত যেয়ে তার পরেই বার করে দিচ্ছে খুব তাড়াতাড়ি যে ঠাকুরের সামনে যে এত কষ্ট করে আসছে সেখানেও বেশি ক্ষণ দাঁড়াতে দিচ্ছেনা এই অবস্থাটা খুব খারাপ লেগেছে এই উম পুরিতে যেয়ে আমার যে অভিজ্ঞতা হলো আর বাকি সমস্ত কিছুই ভালো ওখানে সুমুদ্রে ধারে যে উম যে সুমদ্রে যেয়ে বসে থাকা যে সুন্দর হাওয়া সেটা খুবই ভালো লেগেছে আহ সমুদ্রে যে আরতি সন্ধ্যাআরতী সেটা সবথেকে ভালো লেগেছে আমাদের যে সমুদ্রে সন্ধ্যা আরতি সেটা সত্যি ছিল দেখার মতো যে ওরা সন্ধ্যা আরতি যে ঠিক time এর মধ্যে যে জোয়ার যখন আসে সেই মহূতে ওদের যে একটা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে একটা কাঠের উম যে একটা ওদের যে পাটাতনের মধ্যে সেই জল ছুলে সে তারপরে যে আরতি শুরু করবে ঠিক উম ওটা আমাদের ভীষণ মনে দাগ দাগ কেটেছে। আর সবাইকে মিলে নিয়ে যে একটা পুরী যাওয়ার অভিজ্ঞতা সেটা সত্যি ভীষণ আনন্দের সারা জীবন মানে মনে থাকবে সবাইকার সঙ্গে যে পুরী বেড়াতে যাওয়া সেরকম ভাবে যে বয়স্ক মানুষদেরকে নিয়ে যাওয়া সেটা যে উম কতটা আনন্দের। হ্যাঁ আমরা আমাদের হয়তো একটু মানে উম চাপের মধ্যে থাকতে হয়েছে যেহেতু সব ভালো করে চলতে পারেনা সবাই কারী পায়ের problem বয়স্ক মানুষ মানেই সব থেকে platform এর যে বেপার গুলো

কিন্তু তার ঠিক দশ মিনিট আগে জানিয়ে দিলো। যে না ট্রেন আট number platform এ । তো সেই সময়টা খুবই কস্টের হয়েছে। যেহেতু মায়েরা ভাল করে হাটতে পারে না। তো ছুটবেই কি করে আর সেই situation টা তে হচ্ছে ছুটে ছুটে যেয়ে ট্রেন ধরা । সেটা সত্যিই কিন্তু কিছুই তো করার নেই যাই হোক সেই রকম ভাবেই নিয়ে যাওয়া হয়েছে। বা ট্রেনেতে যে তার সঙ্গে ছিল ব্যাগ ও ছিল প্রচুর। সেই সঙ্গে অতগুলো মানুষ সাতটা মানুষ এর তো পোশাকও তো অনেক। সমস্ত কিছুই তো নিয়ে যেতে হবে। নিয়ে যেয়ে যাই হোক ট্রেনে চেপে যে আসা ভালোভাবে যে ফেরা সেটার অভিজ্ঞতা সত্যিই উম খুব ভালো। এরকম ভাবি যে সবাইকে নিয়ে ভাল ভাবে যে উম আসতে পারা সেটারও একটা ব্যাপার আছে। উম তো সবকিছু মিলিয়ে উম খুবই ভালো হয়েছে। উম বা ভাল লেগেছে। উম আবার আবার যেতেযদি যেতে পারি তো ভালো হবে যাওয়ার ইচ্ছাও আছে। আর মায়েদের ইচ্ছাকে পূরণ করতে পেরেছি সেটাও খুবই ভালো লেগেছে, তার জন্য যে এরকম ভাবে উম বয়স্ক মানুষ যাদের সব ইচ্ছা থাকে বেড়াতে যাওয়ার, মনে হয় যে হ্যাঁ তাদের নিয়ে যাওয়া উচিত

না চলতে পারলে পায়ের উম problem পায়ের যদি সমস্যা থাকে একটু হয়তো কষ্ট হবে বা কষ্টও হয়েছে। উম যাওয়াটা। তখন হয়তো বলে না কোনোদিন আসব না। কিন্তু ফেরার পরে তাদের মনের মধ্যে যে জিনিস গুলো থেকেই যাবে। সেই উম তাদের তো ওই গুলোই তো স্মৃতি হিসাব থেকে যাবে। যে দেখে এসেছি বা সুমুদ্রের ঢেউ, সুমুদ্র যারা কোনোদিন যায়নি উম তো আমার মায়েরও তাই অবস্থাই হয়েছিল। কোনদিনই দেখেনি সমুদ্র। তো আমরা নিয়ে যেতে পেরে । আমরাও খুবই খুশি হয়েছি মাও খুব খুশি হয়েছে। যে উম সবকিছু মিলিয়েই পুরীর পুরীর যে আরো যে ভুবনেশ্বরের যে কোনারকের যে মন্দির সূর্য মন্দির সেই সূর্য মন্দিরের কাজ কত বছর আগে করা গত বছর আগেকার করা সেই কাজ গুলোই আমরা শুধু দেখছিলাম। যে নিখুঁত করে যে কিভাবে কিভাবে মানুষ কিভাবে এরকম ভাবে কাজ করেছে। কিভাবে করা সম্ভব এখনকার মন্দিরের তো আর এরকম কাজ দেখা যায় না। এত নিখুঁত কাজ তখন তো এত উন্নত জিনিসও ছিল না। যে কাটবে যে তারা তো হাতে করে হাতে করে কেটেই মিস্ত্রি করেছে। তো ওই কাজগুলোই আমরা শুধু দেখলাম তার পর ধবলগিরি ধবলগিরি যে মন্দির। এত স্নিগ্ধ এত সুন্দর মন্দির ওখানে তো যেয়ে প্রাণটাই যেন একদম ভরে যাচ্ছে। এত সুন্দর বুদ্ধ মূর্তি দেখে যে উম কত সুন্দর কত রকম করে বুদ্ধর যে মূর্তি রয়েছে উম সত্যিই বলে বোঝানোর নয়। তো এই উম জায়গা গুলো যেমন সূর্য মন্দির খুব ভালো লেগেছে। ধবলগিরি মন্দিরও সেই রকমই সুন্দর লেগেছে। সব কিছু মিলিয়ে বা পুরো পরিবারের সাথে যে উম খুবই ভালো লেগেছে উম এরকম ভাবেই। আরো উম অন্য জায়গাতে যেতে পারলে যেতে পারলে খুবই খুশি হব। উম তো নন্দনকানন সেটাও তো আর বলার কিছু নেই কি করচ্ছি প্রতাপরে? বন্ধুদের সাথে লাইগছে ইয়ে লাগতে ভূলেই গেলি আমাদেরকে? আরে না না বন্ধুটা আইছিল যে, এই গল্প গুজব তারপর তো বাড়ি গেলা দিয়ে ভূলেই গেছি call করতে। যে ভালো আছিসতো? হু রে ভালো আছি। তুই কেমন আছিস?

হু ভালো আছে তো। তুর বাড়িতে কেমন আছে সবাই?

আহ তাই নাকি? তো ঔষদ টৌষদ গিলেছি খাইলছি?